এখানে দেখা যাচ্ছে একটি পরীক্ষা হলে অনেক স্টুডেন্ট রা তারা পরীক্ষা দিচ্ছেন এবং একজন ম্যাডাম --

এখানে দেখা যাচ্ছে অনেক মহিলারা নানান ধরনের কাজ এখানে শিখছে এবং চারিদিকে পরপর বেঞ্চ রয়েছে।

এবং তারা বেঞ্চ -এ নানান ধরণের কাজকর্ম করছে।